এখানে একটা চার্চ রয়েছে। আর এই চার্জের সামনে সবাই দাঁড়িয়ে রয়েছে। এটা একমাত্র ২৫শে ডিসেম্বরে খোলা হয়। আমাদের এখানে একটা বাগান রয়েছে খ্রিস্টানদের ।

মানে কাঁচা মাছগুলো এগুলো জ্যান্ত মাছ আর এই গুলো সব মাছ কাটছে মাছ কেটে কেটে বিক্রি করবে। আর কাঁচা মানে উম কেটে এগুলো বিক্রি করলে একটু বেশি দাম নেয়।